আর আমি দেখতে পারি এইখানে খুব বড় গেট আচে ও গেট এ লিখেচিল শ্রী রাম মান্দির যান মান্দির এটা এস্ট্যাব্লিস হয়ে গেছে নাইনটিন থারটি ফাইভ

অনে-এক দূর গিলুম ব্রিক্স সুন্দর দেখতে থাকে।

খেয়ে এখানেক দুইটা দুইটা রকম পাঙ্খা আছে এন্ড সামনে গিলো কিছু কিছু তারটার আছে।

হে হামি দেখতে পারি এখানে খুব বড় একটা বস আছে কিছু লোক চলতে থাকে একটা বিটিছানা একটা বেটাছানা--

দেখতে পারি এইখানেও অনেকগুলো ব্রিকস আছে ব্রিজ -তে তলের দিকে খুব সুন্দর একটা রোড আছে রোস্টের সামনের দিকে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং -টো অনে-এ-কগুলো গেল আছে।

এইখানে একটা মাঝেরদিকে তোড়ে নাও আছে কিছু খুব সুন্দর ভাল করে একটা জল বিশাল জল নদীও আছে।